C এবং C এ টোকনস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব টোকন কিভাবে সংজ্ঞায়িত এবং ব্যবহার করে
আমরা এটি উদাহরণের সাহায্যে করব
আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও ব্যাখ্যা করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
এখন ভূমিকা দিয়ে শুরু করি
টোকন হল দাতা টাইপস ভ্যারিয়েবলস কনস্টেন্টস এবং আইডেন্টিফায়ার্স এর জন্য জেনেরিক শব্দ
আমাদের প্রোগ্রাম দিয়ে শুরু করি
আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি
চলুন একবার খুলি
লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম tokensসি
এই প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলগুলি আরম্ভ করে তাদের মান প্রিন্ট করব
এখন কোড ব্যাখ্যা করি
এটি আমাদের হেডার ফাইল
এটি আমাদের মেন ফাংশন
এখানে ইন্ট একটি কিওয়ার্ড
কম্পাইলার কীওয়ার্ডস এর মানে জানে
a একটি ইন্টিজার ভ্যারিয়েবল
আমরা এর মান 2 নির্ধারিত করেছি
একে ইনিসিয়েলাইজেসন বলে
ভ্যারিয়েবলে মান নির্ধারিত না হলে তাকে ভ্যারিয়েবলের ডিক্লেরেশন বলা হয়
এখানে b একটি ধ্রুবক
আমরা b এর মান 4 নির্ধারিত করে তা আরম্ভ করেছি
কনস্ট কীওয়ার্ড রিড অনলি ভ্যারিয়েবল তৈরী করতে ব্যবহৃত হয়েছে
কীওয়ার্ড এবং ধ্রুবক সম্পর্কে অধিক জানতে আমাদের স্লাইড ফিরে যাই
কিভোর্ডসহ এর নির্দিষ্ট অর্থ আছে যা পরিবর্তন করা যাবে না
কিভোর্ডসহ ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না
C তে 32 টি কীওয়ার্ড আছে
কিছু নাম হল অটো ব্রেক কেস চার এনুম এক্সটার্ন ইত্যাদি
ধ্রুবকের নির্দিষ্ট মান রয়েছে
তারা প্রোগ্রাম সম্পাদনের সময় পরিবর্তন হয় না
ধ্রুবক দুই ধরনের আছে সাংখ্যিক ধ্রুবক এবং ক্যারেক্টার ধ্রুবক
এখন প্রোগ্রামে ফিরে আসি
এখানে ফ্লোট হল ভ্যারিয়েবল c এর ডেটার ধরন
আমরা এর মান 15 নির্ধারিত করেছি
ডেটা টাইপ হল নিয়মসমূহের সেটের সাথে মানসহ একটি সসীম সেট
এখানে d একটি ভ্যারিয়েবল
চার এবং একক উদ্ধৃতি বলে যে আমরা একটি ক্যারাক্টের এর সাথে কাজ করছি
পরিণামস্বরূপ d একটি ক্যারাক্টের ভ্যারিয়েবল যা A এর মান সংরক্ষিত করছে
এটি দেখা সহজ যে ইন্ট ডাবল ফ্লোট চার হল ডেটার ধরন
আ c এবং d হল ভ্যারিয়েবল
স্লাইডে ফিরে যাই
আমরা ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল সম্বন্ধে অধিক শিখব
ইন্টিজার ডেটা টাইপ দিয়ে শুরু করি
এটি ইন্ট হিসাবে ঘোষিত হয়েছে
আমরা ইন্টিজার ডেটার ধরন প্রিন্ট করতে চাইলে ফরমেট স্পেসিফায়ার রূপে d ব্যবহার করব
একইভাবে ফ্লোটিং পয়েন্ট সংখ্যার জন্য আমরা ফ্লোট এবং f ব্যবহার করব
ক্যারেক্টার ডেটা টাইপের জন্য আমরা চার এবং c ব্যবহার করব
এবং ডাবল ডেটা টাইপের জন্য আমরা ফরমেট স্পেসিফায়ার রূপে ডাবল এবং lf ব্যবহার করব
এখন আমরা ডেটা টাইপের সীমা দেখব
ইন্টিজার ডেটা টাইপের সীমা হল 32768 টো 32767 ফ্লোটিং পয়েন্ট এর সীমা হল 34ই 38 ক্যারাক্টের এর সীমা হল 128 টো 127 এবং ডাবল এর সীমা হল 17ই 308 ভ্যারিয়েবলে সংরক্ষিত মান এই সীমার থেকে বেশি বা কম হওয়া উচিত নয়
এখন আমরা ভ্যারিয়েবলের দিকে যাবো
ভ্যারিয়েবল একটি ডেটার নাম
এটি ডেটার মান সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে
প্রোগ্রাম রানের সময় মান পরিবর্তন হতে পারে
ভেরিয়েবল ব্যবহারের আগে ঘোষিত করা আবশ্যক
আমাদের ভ্যারিয়েবলস এ অর্থপূর্ণ নাম দেওয়ার চেষ্টা করা উচিত
উদাহরণস্বরূপ জন মার্কস সুম ইত্যাদি
এখন প্রোগ্রামে ফিরে আসি
এখানে এই ফাংশনের জন্য প্রিন্টফ হল আইডেন্টিফায়ার এর নাম
স্লাইডে ফিরে আসি
আইডেন্টিফায়ার সম্পর্কে জানা যাক
এটি ব্যবহারকারীর দ্বারা সংজ্ঞায়িত নাম
একটি আইডেন্টিফায়ার অক্ষর এবং সংখ্যা দ্বারা গঠিত
উভয় বড় হাতের এবং ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে
প্রথম অক্ষর একটি বর্ণমালা বা আন্ডারস্কোর হতে হবে
এখন প্রোগ্রামে ফিরে আসি
এখানে আমরা ভ্যারিয়েবল এবং ধ্রুবক শুরু করছি
এখানে আমরা তাদের প্রিন্ট করি
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি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
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস tokensসি স্পেস o স্পেস টক
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন tok আউটপুট প্রদর্শিত হয়েছে
এখানে আমরা দেখতে পারি যে দশমিক বিন্দুর পর ছয়টি মান আছে
এবং এখানে দুটি মান আছে
এখন দেখি যে এটি কিভাবে ঘটেছে
প্রোগ্রামে ফিরে আসি
এর কারণ হল এখানে 2f আছে
এখানে দশমিক বিন্দুর পর শুধুমাত্র দুটি মান প্রিন্ট করতে পারি
ধরুন এখানে তিন দশমিক স্থানের সাথে একটি আউটপুট চাই
2f কে 3f দ্বারা প্রতিস্থাপিত করি
এখন সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে যাই
আগের মত কম্পাইল এবং এক্সিকিউট করি
এখানে দশমিক বিন্দুর পর তিনটি মান দেখি
একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করব
প্রোগ্রামে ফিরে আসি
আমি এখানে কিছু জিনিস পরিবর্তন করব
প্রথমে আপনার কীবোর্ডে Shift Ctrl এবং S কী একসাথে টিপুন
ফাইলটি cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করুন
সেভ এ টিপুন
হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি
এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন
এবং সেভ এ টিপুন
কোপ্রিন্টফ স্টেটমেন্ট কাউট স্টেটমেন্ট দ্বারা প্রতিস্থাপিত করুন
যেহেতু আমরা C এ একটি লাইন প্রিন্ট করতে কাউট ফাংশন ব্যবহার করছি
সার্চ ফোর এন্ড রিপ্লেস টেক্সট বিকল্পে টিপুন
এখানে লিখুন প্রিন্টফ ওপেনিং বন্ধনী
এবং এখানে এই কলামে লিখুনকাউট এবং দুটি ওপেনিং অ্যাঙ্গেল বন্ধনী এলটিএলটি
এখন রিপ্লেস এএলএল এ টিপে ক্লোজ এ টিপুন
আমাদের ফরম্যাট স্পেসিফায়ার এবং ন এর প্রয়োজন নেই
সেগুলি মুছে ফেলুন
এখন কমা মুছে ফেলুন এবং দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
সেভ এ টিপুন
এখানে ক্লোসিং বন্ধনী মুছে দিন
আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্রেকেট লিখুন
এবং ডাবল উদ্ধৃতির মধ্যে ন লিখুন
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন জি স্পেস tokensসিপিপি স্পেস ও স্পেস টক 1 এখানে টক 1 আছে কারণ আমরা tokensসি ফাইলের জন্য আউটপুট প্যারামিটার প্রতিস্থাপিত করতে চাই না
এন্টার টিপুন
এক্সিকিউট করতে লিখুন টক1
এন্টার টিপুন
আউটপুট প্রদর্শিত হয়েছে
এখন কিছু সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন আমি এখানে বি এর জন্য নতুন মান 8 নির্ধারিত করব
এখন সেভ এ টিপুন
দেখি কি হয়
টার্মিনালে ফিরে আসি
প্রম্পট মুছে ফেলি
এখন আগের মত কম্পাইল করুন
আমরা tokensসিপিপি ফাইলের লাইন নং 7 এ একটি এরর দেখি
অ্যাসাইনমেন্ট ওএফ রিড অনলি ভেরিয়েবল বি
প্রোগ্রামে ফিরে আসি
এর কারণ হল বি একটি ধ্রুবক
ধ্রুবকের নির্দিষ্ট মান রয়েছে
তারা প্রোগ্রাম সম্পাদনের সময় পরিবর্তন হয় না
অতএব এটি একটি এরর দিচ্ছে
এখন এরর স্থির করি
এটি মুছে সেভ এ টিপুন
আবার এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
আগের মত কম্পাইল করুন
এবং এক্সিকিউট করুন
হ্যা এটি কাজ করছে
এখন আরেকটি সাধারণ এরর দেখবো
প্রোগ্রামে ফিরে আসি
ধরুন এখানে একক উদ্ধৃতি লিখতে ভুলে গেছি
সেভ এ টিপুন
এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসুন
আগের মত কম্পাইল করুন
আমরা tokensসিপিপি ফাইলের লাইন নং 9 এ একটি এরর দেখি
আ ওয়াস নট ডিক্লেয়ার্ড আইএন থে স্কোপ প্রোগ্রামে ফিরে আসি
এর কারণ হল একক উদ্ধৃতির মধ্যে যাকিছু ক্যারেক্টার ভ্যালু হিসেবে বিবেচিত করা হয়েছে
এবং এখানে আমরা ডি কে ক্যারেক্টার ভ্যারিয়েবল হিসাবে ঘোষিত করেছি
এরর স্থির করি
এখানে লাইন নং 9 এ একক উদ্ধৃতি লিখুন
সেভ এ টিপুন
এক্সিকিউট করুন
টার্মিনালে ফিরে আসি
পূর্বের মত কম্পাইল করুন
পূর্বের মত এক্সিকিউট করুন
হ্যা এটি কাজ করছে
স্লাইডে ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি দাতা টাইপস যেমন ইন্ট ডাবল ফ্লোট ইত্যাদি
ভ্যারিয়েবলস যেমন ইন্ট আ2 আইডেন্টিফায়ার্স যেমন প্রিন্টফ এবং কনস্ট্যান্ট যেমন ডাবল কনস্ট b4 নির্দেশিত কাজ হিসাবে সিম্পল ইন্টারেস্ট নিরূপণ করতে একটি C প্রোগ্রাম লিখুন
ইঙ্গিত সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল রাতে টাইম 100 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
http স্পোকেন tutorialorgnmeict ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি